সামনে একজন সাদা চুল বয়স্ক মানুষ চশমা পরে সাদা ও ব্লু তে টি শার্ট পরে এবং ব্লু কালার এর জিন্স পরে সামনের দিকে তাকিয়ে হাসছেন।

আহ সরি আহ হুসেনের শাইনিং হুসেনের প্রোডাক্ট রাখা রয়েছে দুটো প্রোডাক্ট এবং সামনে একটি জেল রাখা দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং টির ওপরতলা টা দেখা যাচ্ছে। ওপরতলা কাঁচ লাগানো রয়েছে শাটার দেওয়া আছে। মিউজিক --

তার সামনে দিকটায় একটু হালকা পাহাড় ও জলের মতো দেখা যা --

এটি একটি চার্চ । একজন মহিলা আকাশি কালারের শাড়ী পরে মাইক -এ কিছু কথা বলছেন পেছনে জিসাস -এর ক্রস লাগানো রয়েছে।

তার পাশে একটি লাল রঙের চেয়ার রাখা রয়েছে। ওপরে পাথরের দেয়াল দেখা যাচ্ছে জিসাস -এর ক্রস -এর ওপরে ।

এখানে একটি স্পোর্টস হচ্ছে এখানে মাঠ বড় মাঠ দেখা যাচ্ছে ।